এম্বুলেন্সটি সুন্দর করে আট করা এম্বুলেন্সটির উপর ল্যাখা রয়েসে পারফেক্ট বলে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে বড় একটি ট্রাক রয়েছে।

সাইডে আরও একটি কি যেনো মেশিন রয়েসে।

রাস্তাগুলা টু লাইনের রাস্তার মধ্যে দিয়ে অনেকগুলা গাড়ি একসাথে যাতায়াত করতেসে।

এনার কানে হেডফোন লাগানো সাদা রংগের।

সাইডের দিকে অনেকগুলা খালি জমিও রয়েসে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি রেল লাইন রয়েসে।

একটি প্লেটের মইধ্যে রয়েসে সিঙ্গারা আরো একটি প্লেটের মইধ্যে রয়েসে আলুর চপ আরো অনেকগুলি পেঁয়াজ কুচি করে রাখা রয়েছে।

টেজটির মইদ্যখানে একটি পোস্টার লাগানো রয়েসে পোস্টারটির মইদ্যে লেখা রয়েসে ফেসার্স বলে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে নতুন একটি বিল্ডিংয়ের কাজ চলছে।

রুমটির মধ্যে একটি পালং রয়েছে পালংয়ের উপর অনেকগুলা বালিশ রাখা হয়েছে বালিশ গুলা সাদা আর অন্যান্য রঙের ছোটও বালিশ রয়েছে।

এই সোবিটিতে দেখা যাচচে যে সামোনে একটি সাদা রঙ্গের কার রয়েসে।

এমন একটি গেট রয়েসে গেটটি দেখতে অত্যন্ত সুন্দর গেটটি লোহার তৈরি।

গরগুলার সামোনে অনেক বড় বড় জানালাও রয়েসে।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে সামনে একটি বড় পুকুর রয়েসে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনিক দুকান রয়েসে।

দেওয়ালের চাইটে একটি শোকেজ রয়েসে শোকেইজের মধ্যে অনেকগুলা রাইস কুকার আরো ইলেক্ট্রনিক বস্তু রয়েসে শোকেসগুলা খাঠের তৈরি।

একটি প্লেট লাগানো রয়েসে তার মধ্যে লেখা রয়েসে স্যামসাং ওপরের দিক--

সাইডের দিকে অনেকগুলা ডোঙ্গাও লাগানো রয়েসে সাইডের দেওয়ালে অনেকগুলা ইলেকট্রনিক বোর্ডও রয়েসে রুমটির উপরে লাইট জ্বলতেসে।

চয়টি তাক রয়েচে তাকগুলা লোহা এবং কাঠের তৈরি।

একটি তাকের মইধ্যে রয়েসে অনেকগুলা তরমুজ আরও একটি তাখে রয়েসে অনেকগুলা কলা আরও একটি তাকে রয়েসে আনারস ফুলকপি।

টের উপর দিয়ে একটি বিদ্যুতের তার প্রবাহিত হচ্চে।

চারিদিকে অনেকগুলা গাসপালা রয়েসে আরো একটিও ইটোর ভাটা দেখা যাচ্ছে আরো একটি গাড়িও দেখা যা--

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে অনেকগুলা দোকান রয়েছে।

একজন মহিলা বসে রয়েসেন বারান্দায় একটি ব্রেঞ্চের মধ্যে।

একজন পেশেন্ট জনের কি যেন চিকিৎসা করসেন রুম টির মদ্যে অনেক দরনের ম্যাশিন রয়েসে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি অনেক বড় দুকান রয়েসে।

ঘরটির সামোনে খোলা একটি জায়গা রয়েছে জায়গাটির ভিতর দুই তিন জন মানুষকেও দেখা যাচ্ছে।

ওপরের দিকে বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে সামনে বড় বড় উঁচু উঁচু টিলা রয়েসে।

স্টেজের মধ্যে একটি সুফা রয়েসে।